এবং দোকানটির রং লাল এবং দোকানটির সামনে বেলুন দিয়ে সাজানো আছে।

দেখে মনে হচ্ছে লোক লোকজনরা একটি মন্দিরে এসেছে | সামনে একটি মন্দিরও দেখা যাচ্ছে।

এবং ঘরগুলো একেকটা একেক রকমের তৈরী।

এবং বিয়ে বাড়িটিতে অনেক ধরণের ফুল দিয়ে সাজানো।

বিয়েবাড়িটি ভিতর দিকেও অনেক বড়ো বড়ো মালা দিয়ে সাজানো আছে।